অনেক গাছ পেছনেও দেখা যাচ্ছে মা অনেক কা ছোট ছোট অনেক--

একটা লরি দেখা যাচ্ছে যেখানে একটা লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আর আকাশ কালো দেখা যাচ্ছে।

লোকটা গায়ে পরে রয়েছে যে যিনি সামনে দাঁড়িয়ে আছে আহ হলুদ রঙের জামা কালো রঙের প্যান্ট আর নীল রঙের জুতো।

আহ অপ ভেত ওপ দূর থেকে অনেক ছোট ছোট আলো দেখা যাচ্ছে।

এটা একটা উম আ দেখা যাচ্ছে অনেকগুলো লোক বসে রয়েছে ছায়ার মধ্যে দু জাগায়।

একটা লোক লাল রং এর জামা আর নীল রং এর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে আর আ একটা মহিলাও দাঁড়িয়ে আছে দূর থেকে দেখা যাচ্ছে।

এটা একটা বড় উম মা জায়গার ছবি দেখা যাচ্ছে যেখানে--